জায়গাটি বেশ সুন্দর খুবই ভালো লাগছে।

এখানে আমি অনেক বড় একটা শষ্য ক্ষেত দেখতে পাচ্ছি ।

এই ছোট্ট রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে এদিকে আসছে।

এখানে আমি অনেক রংবেরঙের নানান প্রজাতির ফুলগাছ দেখতে পাচ্ছি।

যন্ত্রগুলিকে কালো রং দিয়ে কালার করা হয়েছে।

জায়গাটি বেশ সুন্দর এবং ব্যাংক টি বেশ ভালো।

এবং বেশ সুন্দর দিয়ে এগুলোকে সাজানো হয়েছে।

এখানে আমি একটি অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছি ।

এবং বিল্ডিং এর এই প্রান্তে একটা রাস্তাও রয়েছে।

খেলার মাঠে দুই প্রান্তে দুটি গোল পোস্ট বানানো হয়েছে।

এখানে আমি একটি খুব সুন্দর ফলের দোকান দেখতে পাচ্ছি ।

একজন মানুষ গাছে জল দিচ্ছে এবং গাছগুলো খুব সুন্দর ভাবে পরিচর্যা করছে।

এবং এই দোকানটিতে নানান ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে।

রাস্তাটি বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন যার ফলে দেখতে খুবই সুন্দর লা--

এবং এই মন্দিরটি তে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

বিশেষত এই বিল্ডিং -টি খুব সুন্দর ভাবে এবং অনেকটা অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে।

বাইরেও কিছু মানুষ রয়েছে তাদের নিজেদের কার্যসিদ্ধির জন্য।

এবং জিম সেন্টার টি বেশ বড় এবং এখানে নানান ধরনের শরীরচর্চা করা মত নানান রকমের জিনিস রয়েছে।

সামনে আমি একটি ওমেন্স কলেজ দেখতে পাচ্ছি।

সামনে আমি একটি ক্রিকেট পিচ দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি দোকান দেখতে পাচ্ছি।

এই ওমেন্স কলেজ টি বেশ সুন্দর বেশ অনেকটা অঞ্চল জুড়ে বানানো হয়েছে।

এই গেট দিয়ে দুই তিন জন লোক যাতায়াত করছে।